বুঝলাম আজকে কত লোকজন এসে আমার গালাগাল করে চলে।

হ্যা এসেছিল তো, যখন আমি এসছি। তখন উনি কাজই করছিলেন just দেরি করে এসছে। হুম হুম ওই একটার সময় এসে যতটুকুনি কাজ করার করল। তারপরে আরকি, ওই লোকজন এসে আমাকে আমার কথা শোনাচ্ছে। বলে এরকম করে office চলে হ্যান চলে ত্যান চলে। তারপরে হুম কি বলে আ~ আমাকে দিয়া সো~ সো~ সিন্দুক খুলাচ্ছে এই যেখানে টাকা রাখে । safe এর ভেতরে টাকা পয়সা রাখে, সে তো বিশাল মোটা বিশাল বড় একটা safe । সেটা খুলিয়ে টাকা বের করাচ্ছে হম টাকা পয়সা এরকম যদি কোন গন্ডগোল হয় তখন আমি কি করব? আমি জানি না।

না টা~ টাকা পয়সা বার করে দেওয়াটা its fine যতখন না ও আমাকে cash এর দায়িত্ব দিচ্ছে ততখন ঠিক আছে ভাই। টাকা পয়সা বার করে দিচ্চি। অত অত লাখ টাকা পাঠাল জানো? cash করেছিল অফিসে কত বল তেইশ তেইশ তেইশ লাখ টাকা। হ্যা তেইশ লাখ টাকা cash করেছিল। সেটাকে ও বজবজ office এ পাঠিয়ে দিল। বজবজ office এ গাড়ি আছে ওখান থেকে এ head office চলে যায়। তেইশ লাখ টাকা office এ রাখা খুব একটা safe জিনিস তো নয়। বজবজ অফিস, বজবজ অফিস তাও বড়। ওরা সামলে নিতে পারবে। কিন্তু এটা তো, এটা তো। ওখান তা রাখার যোগ্য নয় না। কালকে মার্জিদা আসছে। আমাকে বলে র‌্যাপ কর সব। তেইশ লাখ র‌্যাপ করছে এই বছরে সহ। ওই যে যেরক কাগজ দিয়ে র‌্যাপ করে Bundiel বেধে। র‌্যাপ করে দিয়েছি, র‌্যাপ করে গালা মারা দিয়েছি। তেইশ লাখ টাকা, তেইশ টাকা তো মুখের কথা নয়। হুম কিআর বলব, আমাকে চাবি বলে locker খুলে যত টাকা আছে সব বার করে দাও, । আমি Locker খুলে দেখলাম। আমাদের ইয়ে কি বলে অফিসে finger print processor আছে। মানে ওই ওই যেটা ভদ্র নিয়ে এসছিল। finger print processor আবার আবার link করা জেন্যে। না সেই সেই জিনিসটা exist করে কিন্ত আজ অব্দি কেউ সেটাকে utilize করে নি। ক কিন্ত আমি নিজে গেলে তো আমার ইয়া লাগবে না। আমর device লাগবে phone লাগবে, আমর ইয়ে লাগেবে, কি বলে? আর ওই ব্যাপারটা, কি বলে আমার authorization লাগবে মানে আমার নিজের লাগবে finger print সেটাকে link করাতে হবে। Account এর সংগে তার পরেতো না সে অনেক গল্প আছে। ছোট ছোট, ছোট খাটো নাকি গল্প নাকি। কি আর বল সবি নিয়ে ফেরে রেখে দিয়েছে। পরে আছে তবে হ্যা এটা ঠিক কথা যে করাটা জামেলা। আবার বলছে গিয়ে চালু করবে। কি বলে পোস্ট অফিসে আবর কাজ আবার চারু করবে বলছে। শরিফ তো করতো না। শরিফ, শরিফ করতো না। শরিফেরে authorization ছিল। শরিফ তো কাজ করতো না। শারিফ ফেলে রেখে দিয়েছিল তো । বলে দূর কে করবে অত জামেলঅকে মাথায় নিবে। এখন শরিফের বদলে এসছে যে বিল্লাপুর থেকে হুম মানে একটা মহিলা পাঠিয়েছে। তার নামে হচ্ছে ইথিতা। তো ইতিথা করবে বলছে। দে আসতো, যে লোকটা আসতো substitute হিসেবে দীপাঞ্জন বলেছিলাম না কোন কাজ করে না বসে থাকে শুধু। এসে কাজটা শুরু করে ওকে ইয়েত দিয়েছে। সরকার বলেছে দিয়ে দিয়েছে।

হ্যা আমাকে আমাকেই খাটাবে আমি বুঝতে পেরে গেছি। উনি উনি দেখতে পেরে গেছেন। যে মানে লোক আছে। যে জানে ওনি তো আগে থেকিই আমর মুখের উপর বলেছে যে মনিষাকে সব কাজ শিখেয়ে দিবে ওকে বলব counter সামলাও আমি অফিসের আসব ওই এগারটা বারোটার দিকে। না কোন ঠিক আছে কাজ সেখাচ্ছে। খুব ভালো কথা। কাজ সামলানো। হেন ত্যান খুব ভলো কথা। কাজ শেখাচ্ছে দায়িত্ব নিয়ে কাজ শেখাচ্ছে। তার মানে এটা নয় যে ভুলভল utilization করবে না একটা resurces আর তার উপরে আমাকে ওই মাইনে দিচ্ছে। যে কাজ আমাকে করাবেন। আমি যে সিটে বসে। ক্যাশ সামলামে কাউন্টার সামলাবো। আমাকে কি সে মাইনে দিচ্ছে। যে আমি উনার কাজটা করব। আর যদি টাকা পয়সা এদিক ওদিক তখন তো উনি আমর ধারটাই ধরবে। সে জানা তুমি cash সামলাচ্ছো তুমিই গন্ডগোল করছে। তখন আমি কি করব। হুম সেটাই বলব সেটাই বলব। এগুলা বলব। ঠিক আছে ভাই। কাজ শিখছি কাজ শেখান, তুমি আমায় basic শেখাচ্ছো। খুব ভালো কথা। এর থেকে ভালো জিনিস হয় না। তুমি যেছে আমাকে কাজ শিখােচ্ছো। তার মানে এটা নয় যে। তুমি misuse করবে না জিনিস পত্রের না। misuse করাটা উচিত নয়। Plus ও ওর অফিসের যা যা হয় হ্যান ত্যান। সব কিছুই তুমি আমাকে দিয়ে করাচ্ছো। আমি করছি। আমিই file up করছি। আমি সব করছি। হ্যান ত্যান। তো আমার কাজ গুলো করার জন্য লোক রাখো। আমি কেন শুধু শুধু তোমার চেহেরা বসে তোমার কাজগুলোয় করব plus নিজের কাজগুলোয় করব। আর তুমি কি বসে বসে মুড়ি ভাজা খাবে।

না না কিংশুক ময়ুরকে। কিং শুক তো মানে না শরিফ খুব ভালো। শরিফের মত লোক হয় না। শরিফ খুব ভালো লোক।

সোমনে হুম অফিস গিয়েছি বলে এরকম করলে হয় দিদি মনি? তুমি এত তারাতারি বাড়ি চলে যাচ্ছো। এরকম হয় নাকি। এই গুলো তো উচিত উচিত কাজ নয়। এটা কর সেটা কর। অফিস গিয়েছি, হ্যান কর, এই কর সেই কর। এটা নেই সেটা নেই এটা আনতে হবে, ওটা আনতে হবে। আমি মুখের উপর বলেছি। আমি না এলে কি অফিসের কোন কাজ হয় না। এখানে কি কেউ নেই আর? যে কাজটা করতে পারে। আমি যখন ছিলাম না। তখন খুব ভালোভাবে অফিস চলছিল। এমতো নয় যে অফিস চলছিল না। অত কথা বলা বন্ধ হয়ে গেয়েছিল । সচ্ছল ভাবে অফিস চলছিল, তো আমি আসার পর থেকে। আমি দায়িত্ব নিয়েছি বলে কি অন্য কোন রকম কোন responsibility নিবে না। সব কিছু আমার ঘেরাই চাপবে। আমি যদি অফিস না আমি তাহলে কি অফিস চলবে না। এটা কি বলা হচ্ছে এখানে। বেস না দিদি মনি তুমি রাগ করছো কেন। হ্যান ত্যান ওমনি ভালে মানুষ হয়ে গেল। ভদ্র মানুষ হয়ে গেলে।

তারপর আরকি তারপর নিজের কাজ নিয়ে শুর শুর করে করা শুরু করে ‍দিল।

কলাপাতা কি পাওয়া যায়। জনপথে কত নেয়। সত্তর টাকা নিলো। এখানে মেমোটা একটু দামি দাম বেশি নেয়। একশো কুড়ি টাকা নেয়। but খূব খুব tasty মোমো বানায়।

টা কি আমার তো ভালোই লেগেছে। দুরকম না তিন রকম চাটনি দেয়, সুপ দেয়। সুপ Rapid করতে বলবে। Rapid করে। জলতার মোমোটা যেন আলাদায় ভালো। দামটাক কম দামটা reasonable দাম, reasonable দামের মধ্যে অনেকটা মোমো দেয়। মানে বেশ বর বর মোমো দেয় Actually । হ্যা ইয়ে কি বলে ভুলে গেলাম। কিছু একটা বলতে যাচ্ছিলাম যাই হোক ছারো বাদ, ভুলে গেছি আমি কিচু একটা বলতে যাচ্ছিলাম।

যাও সোম শান্ত কোথায় থাকে। ছোটকার দোকানের উল্টো দিকে যে গলিটা ও ওই ওই আকাশ স্টেশনের গলিতা।

সো সোম শান্ত সোম শান্ত কি একাকে বলেছে। ও ও ওকে তাহলে জিগাস করে নিবে কিভাবে যাবে না যাবে। যদি গাড়ি ভাড়া করা হয়। তাহলে কত কি খরচা পরবে জিগাসা করবে।

হ্যা ওলা বুক করে নেওয়া যায়। সেটােই ভাবছিল বাইক নিয়ে যাওয়া হবে। কারন ফিরতে যদি রাত হয়। তাখন বন্ধু বান্ধাব রা থাকবে না। তো যদি রাত হয় By change রাত হলে ওলা গুলোর ভাড়া জানো তো। সেই চরচরিয়ে বারে।

ওক ফোন কর । ওর সংগে কথা বল একবার কি বলে না বলে একবার?

হ্যা তাহলে ওকে ফোন করে নাও। ফোন করে জিগাসা করে নাও কি করবে না করবে। কিভাবে যাবে না যাবে।

তাই সোম্যশান্ত তোমার তোমার আর ইন্দ্রজিতের বন্ধু কি করে হলো। তোমার আর ইন্দ্রজিতের সংকে মিফ ফ্রতে কাজ করতো। আমি ভাবছিলাম। তুমি বলবে চন্দ্রিকার boyfriend ।

কে করত আচ্ছা হুম হুম হুম।

তো সৌম শান্ত তোমাকে বাইকে করে নিয়ে যেত। ও পেছনে বসে থাকত তুমি চালাতে? ও আচ্ছা বুঝলাম, মা ফ্লাই ওভারের ওপরে খুব ভালো কাজ করেছ, মহান কাজ করেছ। এর থেকে ভালো কাজ আর হয়ই না। তোমাকে আমি একটা লজেন্স দেব এর জন্য। ওই যে এর থেকে ভালো কাজ আর হয়ই না।

একটাই কিন্তু লজেন্স দিব আমি।

আগে আগে খুব ভালো লাগত সেই সেই সেই সেই একশত কুরি না ত্রিশ এ না দেড়শ তে তুলেছিল বাইক সেই লাস্ট। তারপরে তোমার সঙ্গে এই ফ্লাইওভারে সম্প্রীতিতে সম্প্রীতিতে তুমি তুলেছিলে একশতে একশতে একবার তুলেছিলে Only ones । সকাল বেলা ফিরছিলাম কোথাও একটা থেকে সকাল বেলা না দুপুর বেলা মনে নেই বাপু। তবে হ্যা একবারই তুলেছিল But ওই আর কি আমার I dont like । তোমার মাউথ পিছ কোথায়?

একটু নিচে ঝুলে গিয়েছিল না পুরোটাই নিচে ঝুলে গিয়েছিল। কি যাই হোক গে খুব সত্যি কথা বললাম এমনি। Iktimization Fund মানে কি? ওয়াও কি মজা মানে? বুঝলাম। আজকে আমাকে অহনা ফোন করেছিল সকাল বেলা। বলছে আমি দিদি সবাই মিলে শারি পড়ে ওই কোথাও একটা যাব কি যেন বেশ নাম যায়গাটার। সেই রবীন্দনাথের কি যেন বেশ সব আছে। বললাম কোথায় যাবি? বললো ওই ওই শান্তি নিকেতন। বললাম শান্তি নিকেতন যাবি শাড়ি পরে? বললো না না ওই ওই কি যেন বেশ একটা জায়গা আছে না কি যেন বেশ নাম রবীন্দ্র রবীন্দ্র। আমি বললাম রবীন্দ্র কি নাম। বলে ওই আরে যেটা রবীন্দ্র নাথের বাড়ি। আমি বললাম কে বলে জোড়াসাঁকো? বলে হ্যা হ্যা জোড়াসাঁকো। আমি আমি দিদি শাড়ি পরে যাওয়া আসা করবো। আমি বললাম যা আমি বারন করেছি?

এই গরমের মধ্যে বেড়োনোর আমার কোন ইচ্ছা নেই। আবার নাকি হেটে হেটে পাগল নাকি? মাথা খারাপ হয়ে গেছে বলে তুমি সত্যি সত্যি যাবে না? আমি বললাম না আমি যাবো না। তো তারপর বলছে আমরা সবাই মিলে যাব তুমি কিন্তু মিস করে যাবে। আমি বললাম হ্যা ঠিক আছে আমার কোন আপত্তি নাই। আমি মিস করে যাব তোরা যা ঘুরে আয়। তারপর ঘ্যানঘ্যান করা শুরু করছে। আমি বললাম দেখ আমি এখন কাজ করছি আর জ্বালাতন করিস না আমি খুব ব্যস্ত আছি আপাতত। বললো তাহলে তোমায় কখন ফোন করবো? তোমাকে যখন ফোন করি তখনই কাজ করো। আমি বললাম তুই আমায় সন্ধ্য বেলায় ফোন করিস। সন্ধে বেলায় ফোন করতে বারণ করেছি? সকাল বেলা আমি অফিসে আছি। বস ফোন করেই বলে তুমি কি বাড়ীতে আছো? বল্লাম কেন বাড়ীতে থাকব কেন আমি কি কাজ করি না? অফিসে আসি না? বললো না।

বলে ফোন রেখে দিয়েছে। তারপর আর কোন আতাপাতা নেই। তো শুধু শুধু শুধু শুধু ঘ্যান ঘ্যান করছে, মাথা খারাপ হয়ে গেছে না কি? লোকজন পাচ্ছে না ফোন করছে না ও তো কাজকর্ম করছে। ও চার ঘন্টা পড়ায় জানো?

মানে Income করাটা ভালো Income করার Trains থাকাটা ভালো তারমানে এটা নয় তুমি তোমার ইয়ে ভুলে গিয়ে Income শুরু করে দেবে। মানে পড়াশোনা ভুলে গিয়ে ইনকাম করা শুরু করে দেবে। পড়াশোনাটা করছিস কর তারপর তোর ইনকাম করার তুই কর। কি করছে কি যানে। anyways ছাড়ো বাদ দাও আমার ঘুম পাচ্ছে আমি রাখছি। টা টা Bye Bye ।

কি রে মিন্টু, কোথায় গেছিলিস? তোর সঙ্গে না অনেকদিন পর দেখা হলো। ও তাই নাকি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, আমিত কিছুক্ষন আগে শুনলাম নাকি তোদের বাড়ির পাশে কিছু একটা ঝামেলা অশান্তি চলছে, তা ভাবলাম তোর সাথে একবার আহ বাড়িতে গিয়ে দেখা করে

হ্যাঁ সে তো ঠিকই রে, কিন্তু হা রে অন্তর্জাল বসবে ঠিক আছে, তোদের ওখানে কি জায়গা আছে? হা তাও ঠিক দ্যাখ মানুষের তো ভালোর জন্য তো ওখানে বসে~ বসাচ্ছে ওখানে অন্তর্জালটা কিন্তু দ্যাখ অন্তর্জাল তো বসলে ভাল আমাদের এ ভালো তুই তো জানিস যা phone এর যা অন্তর্জালের সমস্যা করছে, তো এটা তো

হ্যাঁ সেটাই তো আমি সেটাই তো ভাবছিলাম সামনে তো আমাদের কিছু পরীক্ষা চ~ চলে আসছে এখন তো ঠিক মতো পড়তেই পারছিনা এই আন্তর্জালের জন্য যদি অন্তর্জালটা বসে যেত তবে ঠিকমতো পড়াশুনা টা করে পরীক্ষায় বসতে পারতাম কি আর করা যাবে? হ্যাঁ তুই ঠিকই বলেছিস এতো চারিদিকে যা অন্তর্জাল বসছে আর এতো যা আমাদের নিত্য প্রয়োজনীয় phone এর ব্যবহার বাড়ছে

সত্যি দেখিয়েছে ওতে কিন্তু এক ফোটাও কিন্তু মিথ্যে কিছু নেই সত্যি এটা আমাদের দেশের মধ্যে হচ্ছে। সেটাই হচ্ছে ব্যাপার মানে আমরা যদি একটু সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যদি একটু ব্যাবহারটা করতে থাকি তাহলে কারোরি কোনো ক্ষতি হবে না কিন্তু কি বলতো দিনই দেখছিলাম জানিস তো চড়ুই পাখি দেখেছিস কত সংখ্যক কমে গেছে, আগে আকাশে আগে আকাশে কত চড়ুই পাখি উড়ত বলতো? ঝাক হয়ে একদম কিন্তু এইসব অ~ জন্য চড়ুই পাখিরা মরেই যাচ্ছে মানে এখন তো তেম~ দেখতেই পাওয়া যায়না। হ্যাঁ রে, আবার জানিস তো আন্তর্জালের জন্য না তা আন্তর্জালের জন্য জানিস তো তাদের বংশ বৃদ্ধিও কমে গেছে, আগে এতো বড়ো বড়ো ডিম হতো পাখিদের, এখন ডিমের ছ~ পরিমান দেখেছিস কত ছোট ছোট ডিমের পরিমান হয়ে গেছে আকারেও ছোট হয়ে যাচ্ছে, আবার ধর বাচ্চাটাও ধর পুষ্ট হচ্ছে না, যার জন্য তাড়াতাড়ি মারা যাচ্ছে মানে কি বলবো অন্তর্জাল যেমন একদিকে ভালো আবার একদিকে কিন্তু আমাদের পরিবেশে কিন~

হ্যাঁ আবার ধর যদি অন্তর্জাল আমাদের জীবনে নাও থাকে ধর phone যদি আমাদের জীবনে নাও থাকে, তাহলে তো বোধ হয় আমরা একদম অকেজো হয়ে পড়বো, কারণ তুই তো জানিই সমস্ত কিছু আমাদের phone আন্তর্জালের মাধ্যম দিয়ে হয়। তার জন্য ধর এটাও কিন্তু একটা খুব দরকারি একটা জিনিস, আবার ধর যদি অন্তর্জাল যদি থাকলো তাহলে পরিবেশের কত ক্ষতি হচ্ছে, আমি তো ভাবলেই আমার কেমন মানে ভেতর টা করে ওঠে। একদমই তাই হ্যাঁ রে তাহলে কি অন্তর্জাল বসাতে দিয়েছে ওখানকার যেসব পাশের গ্রামেরযেসব মানুষ জন ছিল না কি একদমি বন্ধ করে দিলি? আছ~ আচ্ছা মানে তার উচ্চতা তুই খুব একটা বাড়াতে দিবিনা, মানে আহ মাঝারি যে উচ্চতা তা হয় সেইরকম তু্ই রাখতে চাইছিস তা একদিকে ভালো। তাহলে আরে কোন অন্তর্জাল বসছে? মানে Airtel বসছে না Jio বসছে? আচ্ছা যদি Airtel ই বসে তো ভালো কথা, তুই তো জানিই যে গ্রামে কত আন্তর্জালের সমস্যা থাকে, গ্রাম বলে নয় এখন তো শহরেও আন্তর্জালের কি সমস্যা হচ্ছে তো ভালোই হলো যদি অন্তর্জালটা স~ বসে যায় তাহলে ধর আমাদেরও সুবিধা হবে গ্রামবাসীরও সুবিধা হবে। কিন্তু আমি যে শুনেছিলাম যে তোদের ওখানে কোনো ঝামেলা অশান্তি হচ্ছে অন্তর্জাল নিয়ে সেটা কি থেমে গেছে না এখনো চলছে? ঠিক আছে তাহলে শোন আমি একটা কথা বলি অন্তর্জাল বসানো যদি হয়ে যায় তাহলে যদি সমস্ত ঠিকঠাক হয়ে যায় তাহলে আমাকে একবার জানাবি ঠিক আছে?

ওদের কে আমার সমস্যা জানালাম তো ওরা বললো আপনি একটা জায়গা দিন আমাকে, আমাদের দেখান তো আমরা ঐভাবে একটা অন্তর্যান বসানোর ব্যবস্থা করছি আচ্ছা বলতো এই শহরবাজারের মধ্যে এত জনবসতি করে জায়গা কোথায় পাবো বলতো

না না এখানে কোথায় জায়গা পাবো বলতো? এইযে সমস্ত ঘর আমাদের শহর বাজারের মধ্যে তারপর একদম গা ঘেসে বাড়ি, তো জায়গা কোথায় থাকবে বলতো? হ্যাঁ কিছুটা দূরে একটা আহ মাঠ আছে কিন্তু ওরা যে বসাতে দেবে কিনা তা সেই সম্বন্ধে আমার কোনো জানা নেই রে। সেটাই হচ্ছে ব্যাপার দূরত্ব যদি না থাকে ধর তাহলে তো সেই রকম ভাবে কাজ ই হবেনা, আবার শুনলাম নাকি ওদের যে যন্ত্রপাতি গুলো ধর আহ বসানো হয় মাটির তলাতে তো সেই সব যন্ত্র পাতিগুলি এখানে পাওয়া যায়না সেতো বাইরে থেকে আসে তার জন্য ওরা বলেছে যে আপনাদের একটু সময় লাগবে অন্তর্জাল বসানোর জন্য তো তার জন্য আপনাদের যেমন জায়গায়ও দিতে হবে, তেমনি আমাদের একটু সময় ও দিতে হবে। সেটাই তো রে আচ্ছা তোদের ওখানে যে ঝামেলাটা হচ্ছিলো অন্তর্জাল বসা নিয়ে ওদের যে Airtel এ বড়ো বড়ো মহাশয়রা আছে তারা আছে? আচ্ছা মানে গ্রামবাসীর সাথে তারা কথা বলেছে তা গ্রামবাসী কথা বোঝানো গেছে তো না যে সমস্ত কিছু ভালো দিক খারাপ দিক যে গুলো আছে ধর সমস্ত দিক ভালো করে তারা বুঝে নিয়েছে তো ব্যাপারটা কোনো সমস্যা না হয় সেরকম ব্যবস্থা করেছে তো? আচ্ছা তাহলে বসবে যখন বলেছে তো ভালোই হলো আচ্ছা কবে বসাতে শুরু করবে বল তো? আচ্ছা কতদিন সময় লাগবে সেরকম কিছু কি বলেছে? আচ্ছা সেটা এ জানিয়ে দেওয়া এতো বড়ো অন্তর্জাল বসতে সত্যি সময় লাগবে, সেটা তো মানে জানাই কথা তবুও ধর একটু যদি তাড়াতাড়ি করতো তহলে তাড়াতাড়ি বসে গেলে আমাদেরই ভালো হবে সামনে পরীক্ষ~ হ্যা ধর আমি দেখ ঠিকমতো পড়াশুনো তা করতে পারতাম তাই না? হ্যা ঠিকই বলেছিস কিন্তু শোন একটা কথা বলি যখন অন্তর্জাল বসানো হচ্ছে ভালো কথা কিন্তু শোন বাড়ির পাশে বসাচ্ছে নাকি দূরত্ব দিয়ে বসাচ্ছে আচ্ছা তাহলে তো ভালোই হবে দ্যাখ বাড়ির পাশে মানে একদমই বাড়ির গায়ে লেগে বসানোটা কিন্তু সত্যি ভালো নয় যতই হোক ওত বড়ো অন্তর্জাল কোনো বিপদ আপদ ও তো হতে পারে তো এইসব জিনিস কি বলতো একটু খোলা মেলা জায়গা তে বসালে একটু ভালো

কিছু পরিমান সংখক মূল্য ধার্য করা হয় ওদের দপ্তর থেকে। বাহ্ তারা কিন্তু একদিকে ভালো বল মানে কিছুটা হোক সংসারে একটু ইয়েও হবে আর জমিটার উপর যে বসছে তাতেও কোনো সমস্যা হবেনা সেটা ঠিকই বলেছিস আবার তো শুনেছি নাকি ধর যাদের জায়গার উপর এগুলো বসানো হয় তারা তো এক বছর না কত বছরের জন্য পরিসেবা মানে বিনামূল্যে ব্যবহার করতে পারবে হ্যাঁ আমি আমিও শুনেছিলাম তা বেশ একদিকে ভালোই বল যে অন্তর্জাল বসানোর যে একটা ভালো দিক ও আছে আবার খারাপ দিক ও আছে কিন্তু আমাদের কে সমস্ত বিষয় তা কি বলতো সীমাবদ্ধতার মধ্যে দিয়ে রাখতে হবে

হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি তো যেটা ব্যাব~

ঠিক আছে তুই তাহলে ভালো করে তাহলে দেখে নে, আর কতদিন কি হচ্ছে এর ঝামেলা অসান্তি হচ্ছে কিনা? তারপর আমাকে যেন জানাস ঠিক আছে? তোর সাথে অনেকদিন পর দেখা হলো ভালোই লাগলো, আমি তো ভাবছিলাম একদিন তোর বাড়ি যাবো

আসসালাম ওয়ালেকুম স্বাগতম জানাই microsoft excel নতুন আরেকটি video তে আজকের এই video টিতে আমরা microsoft excel যখন আমাদের document গুলো perintah চাই

video র মূল topic এ চলে যাওয়ার আগে আপনাদের কে একটি announcement দিচ্ছি কান্দি academy র microsoft office basic to advanced online live course এর আঠারো তম bache এর ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে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 দুটি number এ দনে বামে যা লিখা আছে সেই নিয়ম মুতাবিক আপনারা number দুটিতে অবশ্যই knock করবেন তাহলে replay তে আপনারা আমাদের course সম্পর্কে update একটা massage পেয়ে যাবেন ok চলুন আজকের video র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 file এ গিয়ে যদি এখন print দি print গি~দিলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের ডান পাশের অনেক গুলো columns কিন্তু নেই আমি যদি একটু back এ যাই এখন এই অবস্থায় দেখছেন এখানে একটা দাগ উঠে গিছে কিন্তু এই দাগটা তার মানে এখন থেকে কিন্তু আমারা বুজতে পারতেছি যে আমার ডান পাশের তিনটা column আমার এই page এর ভিতরে আসতেছে না আমরা যদি এখন একটু দেখি যে আমার এই page এর format টা আসলে কেমন ভাবে আছে আমরা ribbon bar থেকে যদি page layout এ যায় এই খান থেকে যদি এই যে orientation tools টি আছে এখানে যায় এটা কিন্তু এই মুহূর্তে landscape আছে এর পরেও কিন্তু তিনটা column আমার show করতেছে না যদি portrait দি তাহলে দেখেন তাহলে তো অনেক গুলো column show করতেছে না তা স্বাভাবিক ভাবে যেই format টা তৈরি করেছি

back এ গিয়ে এখন যেহেতু আমি এটা এক page এর ভিতরে আন্তে চাচ্ছি তাহলে আপনি কি কাজ করবেন কাজটি করবেন চলে যাবেন ribbon bar থেকে page layout menu তে এখন থেকে scale to fit এই খানে যেটা আছে এই scale আছে এখানে আপনি percentage hundred percent এটাকে ধরে ধরে আপনি কমিয়ে দিতে পারেন তখন আপনি বুজতে পারবেন যে এটা আসলে এ~এই দাগটা দেখে আপনি বুজতে পারবেন যে এটা এক ভিতর আসছে কি না দেখেন এই ভাবে দিলাম এখনো আসেনি এই ভাবে দিলাম অ্যা কেবল মাত্র আসলো অর্থাৎ পঁচাত্তর percent এ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 আহ ডান পাশে যদি যাই এখানে যে তিনটা আমাদের icon আছে এখান থেকে যদি আমরা এই page brack এই icon এ যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের document টা কেমন হচ্ছে আহ এখানে কিন্তু page one page two page three page four অর্থাৎ এখন যদি আমি print দিই আমার কিন্তু চারটা page হবে আমি control p দিলাম দেখেন নিচে কিন্তু চারটা page আছে এখন আমরা back এ গেলাম back এ গিয়ে আমরা এই layout এ আসি এই খানেও কিন্তু আবার চারটা page number কিন্তু উল্লেখ করতেছে তা আপনি চাচ্ছেন এই full document টা এক page এর ভিতর print দিতে তাহলে এই যে একটা দাগ আছে এই টাকে ধরে ডান পাশে নিয়ে আসেন দেখেন page one এর ভিতর চলে আসলো নিচেও যদি ওই রকম একটা দাগ এটা যদি page one এর ভেতর না আসে নিচ থেকে ধরে নিচে নিয়ে আসবেন page one এর ভেতরে চলে আসলো এবং অবাক করা বিষয় হলো দেখেন layout এ যান এখানে যে scale আছে এখানে পঁচাত্তর percent হয়ে গেল এখন যদি আপনি control p তে যান